অনেক কুত্তি সাজানো আছে।

সম্ভবত ঘরের বারান্দা।

অনেক কালো রঙের চেয়ার সাজানো রয়েছে দেখা যাচ্ছে দরজা।

আমি দেখতে পারছি একটি রাস্তা।

ভেতরে অনেক লাইট এবং বেলুন দিয়ে সাজানো।

দেখে মনে হচ্ছে এটি একটি মেলা।

কেউ জলে কেউ বা ডাঙায় আসার চেষ্টা করছে।

আর একজন ভদ্রলোক বাইক নিয়ে যাচ্ছে।

ঝাড়ু দেখা যাচ্ছে একজোড়া জুতা দেখতে পাচ্ছি।

সিঁড়ির ওপরে ও সিঁড়ির নীচে জুতো রয়েছে।

ওয়ালে রয়েছে অনেক মনীষীদের ছবি।

দূরে কয়েকজন ছেলে ও মেয়ে কথা বলছে।

সামনেজ রুমাল ঝুলছে।

বাইরে ও ভেতরে অনেক লোকজন।

পাশে একটি গাছ।

আমি দেখতে পারছি একটি ব্যায়াম করার ঘর।

একটি টি_ভি রয়েছে টি_ভি -তে তার ঝুলছে।